তেল হরে গাড়িতে ইত্যাদি। আ পেট্রোল খুব --

সোনি এই গুলো একটা কোম্পানি ওয়ার্লপ্র --

মানে মাসে এক বছরে একবার তর্পন করে ।

গাদাঁ ফুল ইত্যাদি ইত্যাদি অনেক ধরণের ফুল রজনীগন্ধা সব ফুল দেখা যাচ্ছে ।

লোক এটা একটা কাজ হচ্ছে ইলেকট্রিক এর--

এই-এই সেতু হচ্ছে হোক নামে বিখ্যাত হুগলি সেতু নামে বিখ্যাত তার সামনে লঞ্চ ।

আর যখন জল ছাড়া হয় জল যখন টাইম - এ টাইম - এ ছাড়া হয় ।

এটা একটি মল বা স্টেডিয়াম এখানে স্টেডিয়াম - এ খেলাধুলা হয় ক্রিকেট খেলা হয় ফুটবল খেলা হয় পোগ্রাম করা হয় ।

এটা মোনজিনিসের দোকান। এখানে সব রকম খাবার যেমন ডোনাট দেখতে পাচ্ছি সামোসা দেখতে পাচ্ছি ইত্যাদি ইত্যাদি।

খুব সুন্দর একটা ডেকোরেটেড ভাবে সাজানো আছে।

তো ফ্রিজ এটা একটা যেটার মধ্যে আছে খাবার দাবার।

এটা একটা ব্যাংক । ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া ।

এ.টি.এম । এখানে দিয়ে অনেক কিছু টাকা পয়সা তোলা হয় তা দিয়ে লেনদেন করা হয়।

খুব সুন্দর ডিজাইন -এর লাল ফুল পদ্ম ফুল দিয়ে সাজানো।

এটা একটা মাঠ এ মাঠের মধ্যে ফুটবল খেলা হচ্ছে।

কুকুরটা কিছু হয়েছে মনে হয়।

সুই সুতা নিয়ে অপারেশন হচ্ছে।

এই ফাকা পাশে একটা এ.টি.এম. দেখা যাচ্ছে। এই এ.টি.এম. দিয়ে মানুষে টাকা লেনদেন করা। পাশে ফোন কেনে।